এহ বাক এর চারপাশে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

একজন মহিলা দোকানের ভেতরে দাঁড়িয়ে রয়েছে। দোকানের বাইরে হাঙ্গার ও কিছু জামাকাপড় ঝুলছে। এই দোকানে জামাকাপড়ের কোয়ালিটি খুবই ভালো।

এখানে একটি স্ট্যাচু দেখা যাচ্ছে। স্ট্যাচু -টি বাঘের। বাঘটি হা করে রয়েছে। খুবই সুন্দর দেখতে লাগছে। আশেপাশে উহঃ ছোটোবড়ো অনেক গাছ রয়েছে। এখানে --

একটি স্কোটি বাইক দাঁড় করানো রয়েছে। এখানে প্রতিদিন প্রচুর মানুষেরা ঘুরতে আসে।

উহ পোস্ট অফিস -এর সামনে একটা বিরাট ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। সামনে একটি টব এ গাছ লাগানো রয়েছে।

এখানে একটি সুইমিং পুল দেখা যাচ্ছে। সুইমিং পুল - টি খুবই সুন্দর। সেখানে বেশ কিছু উহঃ ছেলেরা সুইমিং করছে। একটি --

উঃ দূরে একটি বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়টি সবুজ রঙের। বিশাল এলাকা জুড়ে পাহাড়টি বিস্তার। চারপাশের পরিবেশ অত্যন্ত মনোরম।

এবং নদীর পারে অনেক উঁচুনিচু পাথরের টুকরো টুকরো অংশ আহঃ দেখা যাচ্ছে।

এখানে একটি বড় মোবাইল -এর টাওয়ার দেখা যাচ্ছে। উহঃ বিশাল উঁচুতে অবস্থিত। উহঃ চারপাশে অনেক গাছপালা লাগানো রয়েছে এবং --

ব্যাঙ্ক এর বাইরে কিছু স্ক্যুটি বাইক দাঁড় করানো রয়েছে। উহঃ কিছু ব্যক্তি হেঁটে চলেছে এবং দূরে দেখা যা --

আআ এছাড়া নদীর ধ পারে একটি বিশাল জমিও রয়েছে। চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে। দূরে নদীর মাঝে কিছু পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়গুলি খুবই সুন্দর দেখ --

এখানে একটি বাড়ির উঠোন দেখা যাচ্ছে। উঠোনে দুটো মোরগ চড়ছে। টবে ছোট ছোট গাছ লাগানো রয়েছে। একটি কালো রঙের ত্রিপল দেখা যাচ্ছে। একটি ছেঁড়া জামা দূরে কিছু বাসনপত্র দেখা যাচ্ছে। সেখানেও --

ভিডিও ক্যামেরা দেখা যাচ্ছে খুবই সুন্দর। উহঃ এই অনুষ্ঠানে অনেক লোকজন নিমন্ত্রিত হয়েছে।

একটি অনুষ্ঠান চলছে। সেখানে একটি মেয়ে মা সরস্বতী সেজেছে। এবং তার চারপাশে অনেক জন ছেলে রয়েছে। তাদের হাতে অব একটি একটি করে ভারতীয় পতাকা রয়েছে।

টি দেখা যাচ্ছে পাখি চড়ছে। সে খালে ছোট ছোট মাছ ধরে খাচ্ছে। এ খালে প্রতিদিন অজস্র বক বিভিন্ন ধরণের --

পাখি এই খালের খাল থেকে মাছ ধরে খায়।

এখন একটি বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুন্দর ভাবে প্যান্ডেল করা হয়েছে। সামনে একটি গেট ও সাজানো হয়েছে। গেট এ সুন্দর সুন্দর ফুল ও সুন্দর সুন্দর কাপড় লাগানো হয়েছে। একজন মহিলা পুরুষ দাঁড়িয়ে রয়েছে।

দূরে দেখা যাচ্ছে কিছু সাইকেল রাখা রয়েছে। একটি স্কোটি দাঁড় করানো রয়েছে। আরো বিভিন্ন জিনিসপত্র রাখা রয়েছে।

এখানে একটি স্টেশন দেখা যাচ্ছে। স্টেশন টি বেশ বড়। দুটি প্লাটফর্ম রয়েছে। একদিকের কিছু মানুষ বসে রয়েছে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে। অনেক ডাস্টবিন দেখা যাচ্ছে।

উঃ তারপরে বিভিন্ন ধরণের পেন্সিল আঁঠা কাঁচি বিভিন্ন ধরণের জিনিসপত্র রাখা রয়েছে।

সামনে কিছু গাছপালা হয়ে রয়েছে।

আয়না রয়েছে। আয়নার পাশে রেক এ বিভিন্ন জিনিসপত্র রয়েছে। সিলিং এ ফ্যান দেখা যাচ্ছে। আরেকদিকে দেয়ালে আরেকটি আয়না দেখা যাচ্ছে।

এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক গাড়িঘোড়া চলাফেরা হয়।